আমরা এখানে একটি ঔষধের দোকান দেখতে পাচ্ছি।

সামনে একটি লোক ও পেছনে একটি লোক দেখা যাচ্ছে।

পেছনে র‍্যাক গুলোতে অনেক ক রকমের ঔষধ দেখতে পারছি।

দেওয়ালের মধ্যে লেখা আছে জনি জনি ইয়েস পাপা ।

দোকানের ওপরের বোর্ড -এ বাংলা ও ইংরাজিতে লেখা আছে চা ভান্ডার।

মহিলার টেবিলের -এর ওপর সাতটি স্টিলের -এর কৌটা দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি পাকা রাস্তা দেখতে পাচ্ছি।

বেড়াটির পেছনে একটি মোটা গাছ দেখতে পাচ্ছি।

দোকানটির সামনে কাঁচের দরজার মধ্যে একটি লোকের ছবি আছে।

তার মধ্যে দুটো লোকের মাথা দেখা যাচ্ছে।

বিল্ডিং -এর পাশে কয়েকটি টিনের ঘর দেখা যাচ্ছে।

আমরা এখানে একটি ঔষধের দোকান দেখতে পাচ্ছি।

টেবিল -এর ওপর ঔষধ ভরা দুটো কৌটো দেখতে পাচ্ছি।

দোকানটি অনেক ছোট ছোট তাক রয়েছে।

তাকগুলির মধ্যে নানা রঙের জিনিস আছে।

দোকানটির দেওয়াল সাদা ও বর্ডার হালকা সবুজ।

কিছু গাছের পাতা ঝরে পড়ে গেছে।

এ_টি_এম এর ভেতরে একটি লাইট জ্বলানো আছে।

ট্রাক -টার সামনে কালো ও ও হলুদ রঙের পাকা করা আছে।

টোল ফি -এর উপরে ছাউনিটা টিন দিয়ে তৈরি করা রয়েছে।

ওপরে কিছু এ_সি ও লাইট রয়েছে।

দেওয়ালে একটি বড় ঘড়ি দেখা যাচ্ছে।

আমরা একানে একটি গেম সেন্টার দেখতে পাচ্ছি গেম --

টেবিল -এর ওপর ল্যাপটপ ও ফ্যাক্স ম্যাশিন রয়েছে।

মহিলাটির সামনে একটা টোটো রয়েছে।